এটা একটি ফাস্টফুড সেন্টার যেখানে যাবতীয় আ খাবার দাবার স্ন্যাক্স -এর সব--

কিছু টাকা দিয়ে তারপর টয়লেট করতে পারবেন কারণ ইমারজেন্সি -তে--

এটা একটা আ দোকান যেখানে যার নাম বাইক পয়েন্ট । এখানে বাইক বিক্রিও করা হয়। সেক --